মাঠটিতে বাচ্চাদের খেলার জন্য অনেক সরঞ্জাম রয়েছে এবং মাঠটির চারদিকে ছোট ছোট গাছপালা দিয়ে ঘেরা রয়েছে।

আমরা এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তাটিতে সাদা এবং নীল রঙের একটি বাস দাঁড়িয়ে রয়েছে।

আমরা এখানে একটি ছোট্ট নদী দেখতে পাচ্ছি নদীটির উপর একটি ছোট্ট নীল এবং সাদা রং করা ব্রিজ দেখতে পাচ্ছি।

পড়ে আছে এবং পিছনে একটি দোলনা রয়েছে এবং তারও পিছনে কয়েকটি গাছ দেখা যাচ্ছে এবং কয়েকটি পাকা বাড়িও দেখা যাচ্ছে।

আমরা এনে একটা রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তার পাশে কয়েকজন লোক দাঁড়াইয়া আছে এবং একটি সাইকেল একটি বাইক ও দেখতেছি।